ও বেশ তাহলে আমার charge নাই রে ভাই পরে কথা বলছি তো ঠিক আছে পরে কথা বলে নেবো আর আজ কে কিন্তু মোল্লারপুর যাবো হ্যাঁ

ঠিক আছে রাখ বলেন অরবিন্দ জীবনের সাক্ষাৎ পরিচায়ক আমার কাছে কিছুই নাই যাহারা তাদেরকে দেখিয়েছিলেন রাজনীতি ক্ষেত্রে তাহারা সহকর্মী ছিলেন এবং সর্বোপরি যাহারা বলিতে গেলে পঁয়ত্রিশে বছর যাবত আবিছিন্ন ভাবে তার সঙ্গে আছে তাহার আজিবন কারি দের জন্য

ঘটনার বিষয়ে এই পৃথিবীতে থাকিবার কথা যথা লেখার পর বাড়ির লোকও আনন্দ কুমার এর আত্মাজিবনিতে দেখিলাম যে এ টা হাজারো নয় তাহার লন্ডনের নরুর অঞ্চলে জীবনের লিখিবার স্পরধা আমার নাই শুধু উপলব্ধি আনন্দে আমি দেশময় থেকে তাহার জীবনে যুগে কিছু পরিচয় দিতে চাইয়াছি তাহার বিরাট আভাস দিতে চাইয়াছি কারণ তার সম্বন্ধে জনসাধারনের মনে যেমন হাঁ বেধে তাহার আদর্শ কথার পর আমার উদ্দেশ্য নাহি সেই আদর্শ প্রচারের অপেক্ষায় রাখে না কারণ তাহার হইনি সিদ্ধ আর তিনিও আজন্ম আত্ম প্রচার বিরোধী আমরাই বা কি ক্ষমতা যে তাহাকে প্রচার করিব তবুও হৃদয়ে তার

আমাদের চরম সার্থকতা লাভ করিবার সম্ভবনা আরও অসহায় যে লেখা গুলি আলোচনা উপলব্ধি করার জন্য যে সব পাঠক গোষ্ঠী গঠিত হইবে এবং অন্য যুগের আশা গ্রহণ করিবার জন্য বাঙ্গলার সাধারন লোকেরাও এই প্রস্তাবে আন্তর্জাতিক রাজনীতিক সম্বন্ধে কিন্তু আলোচনা এর কিন্তু তাহার পিছনে কোন রাজনীতিক মতবাদ প্রচার করিবার উদ্দেশ্য নাই রাজনীতিক মানুষের জীবনের বহিরাঙ্গ এবং তাহা নিয়ত পরিবর্তনশীল বহুত আহাতে মানুষের জীবন আদর্শের পরিচত পাওয়া যাই এই আদর্শ সম্বন্ধে শ্রি অরবিন্দ পঁচিশ বছর পূর্বে যাহা লিখিয়া ছিল তাহা কিছু ইঙ্গিত দিতে চেষ্টা করিয়াছে তবু তাহাতে মানুষের জীবন আদর্শের পরিচই পাওয়া যাই এই আদর্শ সম্বন্ধে শ্রি অরবিন্দ পঁচিশ বছর যাহা লিখিয়েছিলেন তাহা কিছু ইঙ্গিত দিতে চেষ্টা করিয়াছি বিভিন্ন কাল পূর্বক শ্রি অরবিন্দ মানব জাতির বিবর্তন সম্নধে যা লিখিয়াছিলেন আজ আমরা প্রত্যেক ধর্মকে তাহা ঘটিতে দেখিতেছি বর্তমান ইউরোপে আবার মহাবীর আশা হই ইহা অবাঙালিও মানব আদর্শের অভিনব পরিবর্তন হইবে ন্যাই ধর্ম সুপ্রতিষ্ঠিত হইবে এবং মানব জাতি ঐকে এর সন্ধান পাইবে এই পুস্তক লেখাই এবং ইহাই সুস্থ রোগী যাহারা সাহায্য করিয়াছেন ও তাহাদের প্রতি প্রতিদান ও লৈখিক কৃতজ্ঞতা প্রকাশ দেখায়

শ্রি অরবিন্দ কখনও কখনও অরবিন্দ ঘোষ একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন পরে রাজনীতি ছেড়ে পন্ডিচেরী যোগে অনুনিবেশ করেছিলেন ভাবতে অবাক লাগে তার জন্ম খাদ্য স্বাস্থ্যের দিকে এগোলেও শ্রি অরবিন্দের মূল অবদান সম্পর্কে এখনও ভারতবাসী কিছুই জানল না, শ্রি অরবিন্দ পৃথিবীতে এসেছিলেন এক নতুন কাজ নিয়ে পৃথিবীতে অতি মানব সক্রিয় অবতার ও শক্তির ধারনা হইত সম্পূর্ণ নতুন নই তাহার মতে এই ধারনা বৈদিক এবং কারর কারর ছিল এই পৃথিবীর প্রয়োজনে তার সম্পূর্ণ নিজস্ব এই আধ্যাত্মিক অভিজ্ঞতা তিনি কিভাবে পেলেন, অনন্যাও সাধকদের অভিজ্ঞতা এর সাথে তার পার্থক্য বা ডারউইন এর ক্ষমিবাকে তত্ত্বের সাথে এর সামঞ্জস্যে শেষে কিংবা তার সহযোগী সাধিকা তার শেষ জীবনের সাধনার সুত্র ধরে এই অতিমানব শক্তির বর্তমান অবস্থা মানসিক ভাবে যতখানি তুলে ধরা যায় তাই করবো ছাত্রাবস্থাই ইংল্যান্ডে গিয়ে ছাত্রা রা যা করে অভিবাবক সহকারে পড়াশুনো বিভিন্ন বিষয়ে উৎপত্তি লাভ সবেই করেছেন তিনি সাথে সাথে অধ্যাত্বিক অনুভুতি ও পেয়েছেন ভারতের তার পূর্ণ অনুবেষণা সাধন অরবিন্দ র অনুভূতি গুলো অধিকাংশ অপ্রত্যাশিত এভাবেই এসেছি একজন মহারাষ্ট্রিয় ভক্তের সঙ্গে ধ্যানে বসে যে ভক্ত অদ্যিত বেদান্ত কে পছন্দ করতো না তিনি অদ্যিত পারো ব্রাহ্মণী উপলব্ধি লাভ হইনি পৃথিবী যাকে মনে মনে সর্বব্যাপী কিছু শুন্য শ্রি অরবিন্দ নিজেই বলিয়াছিলেন তার জিবনের প্রথম সারবাধিক আধ্যাত্মিক উপলব্ধি মহারাষ্ট্র সাধক বিষ্ণু ও ভাশকরিও মিলে তিনি লাভ করেছিলেন সাধনাই বসে তিনি দেখে মনে মনে তিনি তার চিন্তা গুলো বাহির থেকে ভেতরে ঢোকার চেষ্টা করছে তিনি একটা একটা করে চিন্তা গুলকে লাভ করেছিলেন বাইরে ছড়িয়ে জেতে লাগল এইরকম দুদিন করতে ডাক্তার পক্ষে তৃতীয় দিনে নির্বাচনে উপলব্ধি করেছিলেন তিনি বসলে আমার সামান্যতম ধারনা ছিল যে এখান কার এমন কিছুর জন্য কোন আশা ছিল না সম্পর্কে শ্রি অরবিন্দ বলেছেন সোনা দানা বস্তু তেমন কিছুর জন এই শূন্যতা ছাড়া আর কিছু ছিল না মিলন সম্পর্কে মিলন সম্পর্কে তার বর্ণনা খুবই ত্রান তার মিলন সম্পর্কে আমি এক জিবিত দেখছি এইজন্য যে মিলন অনুভুতির ভেতরেই সঙ্কর বা অন্যান্য সাধকদের মায়া বাধে জন্যে নিরমান বা তার থেকে কিছু কম শক্তিশালী উপলব্ধিই দায় টা সত্ত্বেই এখানে নয় এরপরেই আস্তেছে অরবিন্দ প্রতিদ্বন্ধীর আসল পরিচয় এই অনুভূতিতেই বেশ কিছু দিন কাটিয়ে পরে তিনি এসেছিলেন তার নিজেস্ব উপলব্ধিতে অতিমানব শক্তিতে যাকে রাস্তা করে দিয়েছিল তার চেতনার নির্বান্জ দুই পৃথিবীতে একটা শূন্য গর্ভ আত্ম হীন বস্তু করে তুলেছিল নির্মলতায় আর শক্তিশালী কোন কঞ্জিত শক্তির উপলব্ধি তাকে অতিমানব শক্তির ধারনার দিকে নিয়ে গেল কে বুঝবে এই শক্তির মর্ম অনিবার্য অপ্রতিবদ্ধ সাবলীর মানুষের কলঙ্ক দূর করে আর একসেমি দেবাত দেবতা পদবক্ষন যুগের ঘটাবে তুমি বুঝতে পারলে উনিশ ছাপান্ন সালে উনত্রিশ ফেব্রুয়ারি দিন টি পৃথিবীর ইতিহাসে এক বিশেষ গুরুত্বপূর্ণ দিন ভালো অসুস্থনি অনিষ্টতা যেমন একটি পাথরে খন্ড তার থেকে চেতনার ক্রমবিকাশ শুরু হলো এতে সবুজ শেওলার আকারে বিদ্বস্তত ভাসমান জানে বন্য গাছের পাতাই ফুলে ভয়ে জীবজন্তুতে বানরের গাছেরডালে বসে বিভিন্ন কলা কৌশলে এবং পরিশেষে যা প্রসারিত হলো মানুষের শরীরে প্রশান গঠনিক মস্তিষ্কের ওজন ও বিচার বিশ্লেষণে কারোর চূড়ান্ত পরিণতি ঘটতে চলেছে অতি মানসিক শক্তিধারী এক জিবনের বিকাশই আমার মনে হয় এই দিনটির জন্যে পৃথিবী অপেক্ষা করছে সেই সভ্যতার আদিম প্রভাব থেকে এই দিনটি এসে গেল পৃথিবীতে অতি মানব শক্তির অবতারনি উনিশ ছাপান্ন সালে উনত্রিশ এ ফেবুয়ারী তে অবশ্য এই ঘটনার জন্যে কারোর কৃতিত্বের ওপর বিচারে যাওয়া বৃথা কেননা অন্যতম শ্রী অরবিন্দ দাস কে নিয়ে কোন কোন সাধক তার অতিমানব শক্তির প্রসঙ্গে শ্রীকৃঞ্চের আগে তিনি সেই অরবিন্দকে ফান দিতে চেয়েছিলেন পরে তিনি বলেছেন শ্রীকৃষ্ণ তার সাধনার পথে পথও প্রদর্শক ছিলেন আলিপুরের মামলায় বিচারকালে তিনি সর্বত কৃষ্ণকে দেখেছেন বিচারক নিজেই কৃষ্ণর রূপ নিয়ে আসনে আছি এমনকি দরজায় দাড়িয়ে পাহারা দিচ্ছে সেও শ্রীকৃষ্ণের আকার নিয়ে আছে এবং পৃথিবীর এই আধ্যাতিক উচ্চতায় পৌছানোর জন্যে সকলেরই অবদান আছে যীশু খ্রীষ্টের পূর্ণের বাণী যদিও পৃথিবীতে অনুবর্তীত করতে পারেনি এবং মানুষের মনের মধ্যে পরিণতির দিকে এগিয়ে দিয়েছে বৈদিকযুগের ইচ্ছেতে সাধনা ধিরে ধিরে মানুষ পরিবর্তনের সুচনা করেছেন বুদ্ধের নিধান যদিও পৃথিবী টাকে মায়া বাদে ছায়া ছায়া অন্ধকার ঠেলে দিয়েছে তবুও নিধন অতিমানব সাধনার পথে অপরে ওঠার একটা ধাপ হজরত মোহাম্মদের বিশ্বে ভাতৃত্বের বাণী একদিন মানুষকে তার অন্তর্নিহিত অনেক আমিরুলকে উঁচু উচ্চতার উঠার সাধ্য পেয়েছে